তার নীচের দিকটি লাল রং করা হয়েছে।

পাখিটির ঠোঁটটি লাল রঙের।

এখানে অনেকগুলো কচুরিপানা দেখা যাচ্ছে।

খুব সুন্দর করে রিবন ও স্টার দিয়ে সাজানো হয়েছে।

দোকানটির ভিতরে অনেকগুলো তাক রয়েছে।

যেখানে অনেকগুলো জিনিসপত্র রাখা আছে।

তার সামনে একটি বড় লাইট জ্বলছে।

তার ভিতরে রয়েছে অনেকগুলো ঠাকুরের মূর্তি।

যেখানে একটি এ_সি লাগানো হয়েছে।

যেখানে বড় করে লেখা রয়েছে স্পেয়ারস ইন্ডিয়া ।

সেই প্যাকেট গুলোর উপরে বিভিন্ন দাম লেখা আছে। যেমন তিনশো পঞ্চান্ন দুশো নিরানব্বই ইত্যাদি।

প্যাকেটগুলোর পাশে অনেকগুলো তাক দেখা যাচ্ছে।

আর একপাশে কিছু বড়ো বড়ো জঙ্গল দেখা যাচ্ছে।

মাঠটির ওপারে একটি সরু রাস্তা আছে।

তার পাশে একটি পুরোনো দেয়াল রয়েছে এবং সেখানে একটি দরজা করা আছে।

রাস্তাটির সামনে একটি বড় ব্রিস দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো সাদা রংগের ভাঙা গাড়ি দেখা যাচ্ছে।

পাশে কাঠের ডিজাইন করা সেখানে অনেক রঙের লাইট লাগানো হয়েছে।

সে একজন মহিলা হারমোনিয়াম বাজাচ্ছেন।

একটি পাকা মেঝের ওপরে অনেকগুলো চেয়ার টেবিল রাখা আছে।

একটি মেয়েকে বসে থাকতে দেখা যাচ্ছে।

টেবিলের নীচে অনেকগুলো ব্যাগ রয়েছে।

গাড়িটির সামনে নীল রঙ্গের একটি সিলিন্ডার রয়েছে।

তার পাশে একটি সরু রাস্তা রয়েছে।

তার মধ্যে একটি পাথরের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

একটি কালো প্লাস্টিক ঝোলানো রয়েছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটি টিনের তৈরি।

এগুলোতে একটিতে লেখা আছে ভি_আই এবং অন্যটিতে লেখা আছে এয়ারটেল ।